আনে একটি সার্ভিস সেন্টার দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি বেলুন দেখা যা--

বিল্ডিংটিতে শাটার ডোর লাগানো আসে।

এখানে একটি গোডাউন দেখিতে পাইতেছি।

এখানে একটি টেবিল দেখা যাচ্ছে।

এখানে একটি রেস্টুরেন্ট দেকিতে পাইতেসি।

নদীতে অনেক জল দেকিতে পাইতেসি।

এহানে একটি বাইক দেখিতে পাইতেসি।

দোকানটির সামোনে একটি স্ট্যান্ড ফ্যান দেখিতে পাইতেসি।

এখানেও অনেক সবুজ গাস দেখা যাচ্ছে।

ঘরের পাশে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

রুমটির দেওয়ালে হলুদ রং করা আসে।

এখানে একটি পিরামিড আকৃতি একটি বস্তু রাখা আছে।

একটি চুট্টো মেয়ে দেকিতে পাইতেসি।